এবং অনেকগুলি ছাত্রছাত্রীরা লিখছে।

ওরা বেঞ্চে বসে বসে লিখছে।

লাল রঙের ফুল হলুদ রঙের ফুল।

এটা একটা বীচের সাইডে যেখানে নীল রঙের জল দেখা যাচ্ছে।

অনেকগুলি বাসনপত্র রাখা আছে।

পুরুষ এবং বাচ্চা ওরা দাঁড়িয়ে আছে।

যারা খ্রিষ্টানরা গিয়ে এখানে প্রার্থনা করে।

এবং দু তিনটে বাচ্চা।

যেখানে অনেকগুলি বাইসাইকেল রাখা আছে

যেখানে অনেকগুলি বাইক স্কুটি রাখা আছে।

দেখা যাচ্ছে ট্রাক দেখা যাচ্ছে।

এবং বিল্ডিংটির সাইডে অনেকগুলি সুপারি গাছ দেখা যাচ্ছে--

এবং অনেকগুলি চেয়ার দেওয়া আছে।

একটা টেবিল দেওয়া আছে।

এখানে সূর্য দেখা যাচ্ছে এবং নীল আকাশ দেখা যা--

ছোট বড় সব রকমের গাছ দেখা যাচ্ছে।

যেখানে সামনে একটা চেয়ার রাখানো আছে।

এক্ষানে একটি ঢাবা রয়েছে যার নাম এন_এইচ ফর্টি ফোর রেস্টুরেন্ট ।

এখানে একটি কুকুর সামনে শুয়ে আছে।

এবং অনেক জিনিসপত্র পাওয়া যায়।

এবং একজন ব্যক্তি দেখা যাচ্ছে ভেতরে।

যেখানে শ্যাম্পু তারপরে অনেক ধরনের ক্রিম ।